প্যান্ডেল দেখা যাচ্ছে বেশ কিছু চেয়ার দেখা যাচ্ছে কিছু পতাকা দেখা--

বেশ কেউছু ভিডিও দেখা যাচ্ছে বেশ কয়েকটি টফি দেখা যাচ্ছে।

এটি ছাদছাদে বেশ কিছু ফুলের টব দেখা যাচ্ছে।

এখানে বড়ো দোকান দেখা যাচ্ছে পিছু পোস্টার দেখাচ্ছে কিছু লেখা দেখা যাচ্ছে।

তিনটি গাড়ি দেখা যাচ্ছে একটি মহিলা দেখা যা--

এখানে একটি জিম দেখা যা-চ্ছে। বেশ কিছু কার্পেট দেখা যাচ্ছে।